চারদিকে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

সামনে একজনের কোলে একটি বাচ্চা আছে ঠিক বোঝা যাচ্ছে না।

দূরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে।

অনেক সুন্দর সুন্দর গাস চাষ করা হয়েছে মনে হচ্ছে।